first java program এর সাথে শুরু করার কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
সহজ java program তৈরি করা
program compile করা
program রান করা এবং
জাভা অনুসরণ করে নেমিং কনভেনশন সম্পর্কে
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 এবং জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট jdk 16 ব্যবহার করছি
এই tutorial অনুসরণ করতে আপনার system jdk 16 সংস্থাপিত করা আবশ্যক
না হলে প্রাসঙ্গিক tutorials জন্য এখানে প্রদর্শিত আমাদের website পরিদর্শন করুন
ঠিক আছে এখন আমাদের প্রথম java program লেখা যাক
এইজন্য আপনার একটি terminal এবং একটি text editor প্রয়োজন
আমি আমার text editor হিসেবে gedit ব্যবহার করছি
text editor we আমরা প্রথম helloworld class তৈরি করব
তাই লিখুন class helloworld helloworld হল class name
এবং curly বন্ধনী খুলুন enter টিপুন এবং curly বন্ধনী বন্ধ করুন
এই দুই curly বন্ধনীর ভিতরের code helloworld class অন্তর্গত হবে
এখন উপরের save icon টিপে file সংরক্ষণ করুন
এটি বারবার file সংরক্ষণ করার ভাল অনুশীলন
সুতরাং save as dialog box প্রদর্শিত হয়
স্থান browse করুন যেখানে আপনি আপনার file রাখতে চান
এখানে home ডিরেক্টরিতে আমি একটি folder তৈরি করব
এটিকে demo name দেই enter টিপি
তারপর এই folder আমরা file সংরক্ষণ করব
name text box class name লিখুন
জাভাতে class name এবং file name একই হতে হবে
মনে করুন যে আমরা helloworld class তৈরি করেছি
সুতরাং আমরা helloworld dot java রূপে file সংরক্ষণ করব
dot java হল java file file এক্সটেনশন
এখন save বোতামে টিপুন file এখন সংরক্ষিত হয়েছে
class ভিতরে আমরা main method লিখি
তাই লিখুন public static void main প্রথম বন্ধনী প্রথম বন্ধনীর ভিতরে string arg বর্গাকার বন্ধনী
main ফাংশন program আরম্ভ বিন্দু চিহ্নিত করে
আমরা অন্য tutorial public static void এবং string arg বর্ণন করব
তারপর আবার curly বন্ধনী খুলুন
enter টিপুন এবং curly বন্ধনী বন্ধ করুন
এই দুই curly বন্ধনীর ভিতরের code main মেথডের অন্তর্গত হবে
terminal a একটি line প্রদর্শন করতে আমরা এখন একটি code লিখব
তাই main মেথডের মধ্যে লিখুন system dot out dot println প্রথম বন্ধনী semicolon
এই স্টেটমেন্ট লাইন প্রিন্ট করতে ব্যবহৃত হয় সেমিকোলন লাইন সমাপ্ত করতে ব্যবহৃত হয়
এখন কি print করতে হবে তা জাভাকে বলুন
my প্রথম বন্ধনীতে double উদ্ধৃতির মধ্যে লিখুন my first java program বিস্ময়বোধক চিহ্ন
save icon টিপে file সংরক্ষণ করি
terminal যাই
নিশ্চিত করুন যে আপনি সেই ডিরেক্টরিতে আছেন যেখানে আপনি helloworld java সংরক্ষণ করেন
মনে রাখুন যে আমি আমার home ডিরেক্টরিতে আছি
সুতরাং লিখুন cd space demo এবং enter টিপুন
ls
আমরা দেখি যে demo folder helloworld java file উপস্থিত
file compile করি তাই লিখুন javac space helloworld dot java এবং enter টিপুন
এটি আমাদের তৈরি করা file compiles করে
file compiled করা হয়েছে এবং আমরা কোনো error দেখি no
আমরা দেখতে পারি যে helloworld class file নির্মিত হয়েছে
এই file যে কোনো স্থানে রান করতে পারে
যে কোনো operating system
পাশাপাশি আমাদের java কম্পাইলারের প্রয়োজন নেই
অতএব java একবার লিখুন যেকোনো স্থানে রান করুন হিসেবে বর্ণন করা হয়েছে
সুতরাং সফল কম্পাইলেশনের পর নিম্নলিখিত command সাহায্যে program রান করুন
java c ছাড়া space helloworld dot java এক্সটেনশন ছাড়া এবং enter টিপুন
আপনি my first java program! output পাবেন
সুতরাং আমরা আমাদের প্রথম java program লিখেছি editor we ফিরে যাই
এখন স্টেটমেন্টের শেষের semicolon মুছে ফেলুন
save icon টিপুন
terminal ফিরে যাই
javac helloworld dot java command run run
compiler একটি error দেয়
এটি বলে যে পঞ্চম line একটি semicolon প্রত্যাশিত
up arrow error statement নির্দেশ করে
editor এ ফিরে যাই
জাভাতে সমস্ত statements সেমিকোলনের সাথে সমাপ্ত করা হয়েছে
সুতরাং পঞ্চম line যান এবং একটি semicolon যোগ করুন
save icon টিপুন কম্পাইল করার আগে file সংরক্ষণ করা আবশ্যক
terminal ফিরে যাই
javac স্পেস helloworld dot java ব্যবহার করে file compile করুন
file সফলভাবে compiled করা হয়েছে এবং আমরা কোনো errors দেখি no
এখন java helloworld command ব্যবহার করে program রান করুন এবং
আমরা আমাদের output দেখি my first java program!
এইভাবে আপনি java তে errors নিয়ন্ত্রণ করেন
শ্রেণী এগোনোর সাথে আমরা errors সম্পর্কে আরও শিখবো
এখন আমরা জাভাতে naming কনভেনশন দেখি
class name camelcase হওয়া উচিত
এর অর্থ প্রতিটি নতুন শব্দ বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়
উদাহরণস্বরূপ: class helloworld class chessgame
সুতরাং hello এর h এবং world এর w বড়হাতের অক্ষরে আছে
একইভাবে chess এবং game এর c এবং g যথাক্রমে বড়হাতের অক্ষরে আছে
মেথডের name মিশ্রিত case হওয়া উচিত
এর অর্থ নতুন শব্দ ছোট হাতের অক্ষর দ্বারা শুরু করা উচিত
এবং অনুসৃত সকল নতুন শব্দ বড় হাতের অক্ষর দ্বারা শুরু করা উচিত
এছাড়াও মেথডের name একটি ক্রিয়াপদ হওয়া উচিত
উদাহরণস্বরূপ: showstring main gotohelp এখানে show এর s বড়হাতের অক্ষরে যখনকি string এর s ছোট হাতের অক্ষরে আছে ভ্যারিয়েবলের নাম সংখ্যা দ্বারা শুরু করা উচিত নয়
আমরা আমাদের class method বা ভ্যারিয়েবল নামের জন্য keywords ব্যবহার করতে পারি না
উদাহরণস্বরূপ: public private void static এবং আরো অনেকের মত keywords ব্যবহার করা যাবে না
সুতরাং এই tutorial আমরা একটি সহজ java program লেখা compile করা এবং রান করা শিখেছি
এছাড়াও আমরা java অনুসরণ করে naming কনভেনশন দেখেছি
আপন মূল্যায়নের জন্য java file name and class name should be same print করতে একটি সহজ java program লিখুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়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
আমরা we tutorial শেষে চলে এসেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি